পাশে একটি বুতল আছে স্প্রে বুতল সম্ভবত কিনারে একটি প্রিন্টার আছে এখানে বসার কিছু একটা সিট আছে।

কয়েকটি টেবিল দেখা যাচ্ছে চেয়ার দেখা যাচ্ছে সারি দেওয়ানো ব্রাউন কালারের টেবিল ব্ল্যাক কালারের চেয়ার আছে ব্ল্যাক ব্লুর মধ্যে চেয়ার অনেকটি চেয়ার অনেকটি টেবুল আছে।।

ভদ্রলোক দুটি কিছু একটা দরে নিয়ে যাচ্ছে লাইটও আছে দুটি চেয়ারও আছে চেয়ারও দেখা যাচ্ছে কয়েকটি।

এটা একটা মুবাইল রিপেয়ারের দু রিপিয়ারিংয়ের দুকান দেখো অনেকগুলি মুবাইল রাখা আছে ছোট বড় কিপ্যাড স্ক্রীন টাচ মুবাইল আছে।

আ ভদ্রলোকটি কিছু কাজ করছে মোবাইলে মেকা উম কাজ করছে মেশিনটার মধ্যে দিয়ে।

তিনটি লুক দেখা যাচ্ছে অনেকটি লুক দেখা যাচ্ছে রড দেখা যাচ্ছে বালির স্তূপ দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে টিন দেওয়া দেওয়াল আছে একটু একটু ঘাস দেখা যাচ্ছে।

এখানে দেখো রেড কালার হোয়াইট কালারের একটি টেবিল আছে টেবিলের উপরে পেডিগ্রি রাখা আছে কয়েকটি প্যাকেট বড়ো বড়ো।

সেলুনের পাশে দুটি বদ্রলোক দাঁড়িয়ে আছে বিতোরেও দূর কয়েকটি লোক দা বসে আছে এখানে দেখো চেয়ারের মধ্যে এরও কিনারে দেখো আরেকটি দুকান আছে।

সবকিছু আছে সফটওয়্যার ইনস্টল রিপেয়ার টেম্প-টেম্পার কভার চার্জ ডাটা সব কিছু লেখা আছে এখানে দেখ অনেকগুলি বক্স আছে --

বক্স রাখা আছে চেয়ার রাখা আছে রেড কালারের অনেকগুলি বক্স সাজিয়ে রাখা আছে।

এটি ও একটি পুল দেখো উপরে একটি পুল আছে।